এবং অন্যদিকে দেখা যাচ্ছে লোহার ফাত এবং অন্যদিকে দেখা যাচ্ছে ছেনির মধ্যে অনেকগুলো ফুল ধুপকাঠি মোমবাতি।

এদিকে দেখা যাচ্ছে একটা বিল্ডিং য়ের উপরে একটি টাওয়ার ও আছে অন্যদিকে দেখা যাচ্ছে একটি কারেন্টের ও লাইন অন্যদিকে দেখা যাচ্ছে বিল্ডিং য়ের উপরে খোটাপোতা আছে।

এইদিকে দেখা যাচ্ছে অনেক জন পুরুষ কাজ করে।

এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ক্লিনটার এ ঢালাই হয়েসে নাভো।

এদিকে দেখা যাচ্ছে অনেকগুলি ছিরি ।

এই ছবিটির মাধ্যমে দেখা যাচ্ছে একটি দোকানের ভেতরের দৃশ্য।

ও অন্যদিকে দেখা যাচ্ছে একজন পুরুষ রাস্তার মইধ্যে হাঁইট্টা যার ।

অন্যদিকে দেখা যাচ্ছে যে দোকানের ওপরে মিট মশলা জিরা মটরের প্যাকেট অন্যদিকে দেখা যায় দেখা যাচ্ছে দোকানের বাহিরে অনেকগুলো লঙ্কা মরিচ বস্তার মধ্যে আছে।

দিকে দেখা যাচ্ছে অনেকগুলো বাতি।

ব়্যাড কালারের একটি লিন্টার নীচে লোহার পাইপ ।

এখানে দেখে দেখা যাচ্ছে একটি গাড়ি।

সামনের দিকে দেখা যাচ্ছে দোকানের অনেকগুলি সান সেড ।

এই ছবিটির মাইধ্যমে দেখা যাচ্ছে একটি হার্ডওয়ার দোকানের ভিতরের দৃশ্য।

যেটার মইধ্যে অনেকগুলো ছোটো ছোটো ইস্ক্রু সিটকারী অন্যান্য জিনিস রাখা এবং অন্য দিকে দেখা যাচ্ছে একটি চেয়ারও আছে।

অন্যদিকে দেখা যাচ্ছে এই ফুলগুলোর ভিতরে অনেকগুলো ছোট ছোট ফুল অনেক সুন্দর।

অন্যদিকে দেখা যাচ্ছে তিনটি বাল্পো আছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে একটি ফ্যানও আছে কারেন্টের চুইসবোর্ডও আসে মিটার বক্সও আসে।

এই ছবিটির মাইধ্যমে দেখা যাচ্ছে একটি রুমের ভিতরে একটি গাড়ির দৃশ্য।

এদিকে দেখা যাচ্ছে একটি বিশাল বড় গাসের নীচে গাছ এবং অন্যদিকে দেখা যাচ্চে বিল্ডিংয়ের দৃশ্য।

এই ছবিটির মাধ্যমে দেখা যাচ্ছে একটি কম্পিউটার দোকানের ভিতরের দৃশ্য।

এখানে দেখা যাচ্ছে লাল আকারে চশমা লেখা।